সামনে একটা ন্যাশনাল হাইওয়ে দেখতে পাওয়া যাচ্ছে আর এই ন্যাশনাল হাইওয়ের পাশে এই স্কুলটি অবস্থিত।

এই ছবিটির মধ্যে একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার মধ্যে দুইজন মহিলা তাদের মাতায় একটি ঝুড়ি নিয়ে হাঁটিতেসে।

আরো একটা নেটওয়ার্ক -এর জন্য একটা ছাদের উপরে একটি টাওয়ার লাগানো রয়েছে।

একটি ঘরের ভিতরে একটা ফাংশন চলিতেছে আর এই ঘরের ভেতরটি সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে।

আর এই মাসগুলি প্রত্যেকটি মরা মাস দেখতে পাওয়া যাচ্ছে আর মরা মাসটি একটি একটির উপর সাজানো ভাবে রয়েছে আর একটি টেবিলের উপরে মাসগুলো রয়েছে।

এই ছবিটির মধ্যে একটা ইস্কুল ঘরের ভিতরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি চেয়ার এবং একটি চোট্ট টেবিল দেখতে পাওয়া যাচ্ছে একটি ইনভার্টারও দেখতে পাওয়া যাচ্ছে কানেকশন করা রয়েছে বিদ্যুতের সঙ্গে এবং একটা পোর্ট রয়েছে।

বোর্ডের ভিতরে অনেকটা সুইচ রয়েসে এবং তিন চারটা সুন্দর করে কারেন্টের জিনিস লাগানো রয়েছে।

এই ছবিটির মধ্যে একটি গরের কাজ হইতেছে বলে দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে একটি গরের কাজ হওয়ার জন্য ঘরটির মধ্যে কাজ চলিতেসে।

এই সবিটির মধ্যে একটি ঘরের ভিতরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে আর এই ঘরের ভিতরে অনেকগুলা টাইলস লাখানো লাকানো রয়েছে।

এই ছবিটির মধ্যে তিনজন মানুষকে দেকা যাইতেছে তাহারা একটি বালির ঢেউয়ের উপরে তারা দেকতে পাওয়া যাচ্চে।

আর এই সুন্দর স্টেডিয়ামটি সাজানো রয়েছে মানুষ সেই সেডিয়ামের জন্য উপভোগ করছে।

এই ছবিটির মদ্যে একটা শোরুম -এর বিতরের দৃশ্য দেখতে পাওয়া যাচচে আর এই সেই রুম -এর মদ্যে অনেকগুলা গাড়ি সাজানো রয়েছে।

আর এই পার্কের ভিতরের মধ্যে অনেকগুলি সুন্দর সুন্দর সাদা রঙ্গের চিয়ার দিয়ে কাপড়ের মধ্যে সাজানো রয়েছে।

একটি বড় একটা পাথর দেখতে পাওয়া যাচ্চে আর এখানে একটি লাইঠও জ্বলিতেসে বলে দেখতে পাওয়া যা--

এবং এখানে শিক্ষক চার পাঁচ জন মিলে তারা হাতের মধ্যে কি একটা জিনিস নিয়ে তারা যেন কি একটা করিতেসে।

প্রত্যেকে আনন্দ উল্লাসে তারা নৌকাটা চালাচ্ছে।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

পিছনের দিকে একটি গ্লাসের দিয়ে তৈরি হচ্ছে দরজা জানালাগুলো।

আর এখানে একটি চেয়ার রয়েসে চেয়ারের ওপর একটি মোবাইলও দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ওপরে একটা টি_ভি শেলফ গাসও দেখতে পাওয়া যাচ্ছে অ্যালোভেরার।

এই ছবিটির মদ্যে একটি বড় একটা ঘরে দেখতে পাওয়া যাচ্ছে আর এই ঘরের মদ্যে রেখা রণে জিম সেন্টার দেখতে পাওয়া যাচ্চে।

এখানে দোতলার মধ্যে উঠার জন্য একটি সিঁড়িও রয়েছে আর সিঁড়ি দিয়ে ওঠার পর এখানে একটি দরজা রয়েছে।

এখানে একটি খুঁটি দেখতে পাওয়া যাচ্ছে আর এই খুঁটিটির মধ্যে সম্পূর্ণ লোহা দিয়ে এই খুঁটিটি রয়েছে।

এই ছবিটির মদ্যে টাইলসের দুকানের মতো দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর টাইলস দেখতে পাওয়া যাচ্ছে লেট্রিনের কয়েকটা আইটেম দেখতে পাওয়া যাচ্ছে আঃ এক লেট্রিনের একটি সাইপন দেখতে পাওয়া যাচ্ছে।

পেস্রাব করবার জন্য ল্যাট্রিনের মতো সাইফুন দেখতে পাওয়া যাচ্ছে এখানে দুইটি চেয়ারও দেখতে পাওয়া যাচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর যন্ত্রপা জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে টেবিলের ওপরটি সুন্দর এবং এখানের দেয়ালের চারিদিকে অনেকটা পোস্টার লাগানো রয়েছে এবং অনেকটা সুন্দর করে ডেকোরেট রয়েসে অনেকটা সুন্দর করে ছাদটি লাগানো রয়েছে।

অনেকটা হাত জিম করার জন্য অনেকটা দৌড়ানোর জন্য অনেকটা চেস্ট স্ট্রেচ করার জন্য অনেকটা ফিনিশ দেখতে পাওয়া যাচ্ছে জিম করার জন্য।

আর এখানে অনেক ধরনের ব্যাটারি এবং ব্যাটারি জাতীয় ইনভার্টার অনেক ধরনের আইটেমস ইলেকট্রনিকসের আইটেম পাওয়া যাচ্ছে।